উম তিনি খুবই উদ্বৃত্তিকা বডি টিকে নিয়ে তার বডি ফিটনেস নিয়ে না সত্যি তার ফিটনেস টি খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন সে অনেক পরিশ্রম করে নিজের বডি র জন্য।

উ কিছু লোক লাইন দিয়ে বসেও আছে। তারা চুল দাড়ি ফেসিয়াল করার জন্য একজনের হয়ে গেছে তো সে নিজের আয়নাতে ছবি দেখছে আর ফটো তুলছে আপনারা দেখতেই পাচ্ছেন ।